দোকানটির সামনে বারান্দায় একটি কার্পেট --

ফ্যান লাগানো আছে দেখান দেখা যাচ্ছে এখানে একটি।

এখানে একটি রিসোর্ট দেখা যাচ্ছে রিসোর্টটি--

এখানে বাইশে কাচ দেখা যাচ্ছে।

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে এখানে একটি বারান্দায়--

বারান্দায় রেলিং লাগানো আছে এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

নীল রঙ্গের কাপড় দেখা যাচ্ছে।

এখানে একটি ছোট হাট দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে।

জুতার পাশে একটি বাইক রাখা আসে দেখা যাচ্ছে।

বক্সটির ভিতরে কিছু রাখা আছে দেখা যাচ্ছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

পাইপ দেখা যাচ্চে ফ্যানের বক্স দেখা যাচ্চে।

এখানে একটি কালো বোর্ড দেখা যাচ্ছে বোর্ড -টির সামনে উমম অনেক ফুল দেখা যাচ্ছে।